আসলে আমার কাছে মনে হয় দুর্নীতিটা শুরু হয় হচ্ছে একটা কী বলবো একটা তোমার আহ এক মানে একটা

আমার হচ্ছে এইটার কমতি আছে ওই কমতিটা আমি হচ্ছে normal সৎ way তে আমি হচ্ছে সৎ উপায়ে আমি হচ্ছে ওটা পূরণ করতে পারছি না। তখনি কিন্তু একটা মানুষ দুর্নীতির দিকে যায়।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

তো আমার কাছে মনে হয় যে সরকার যদি এরকম কোনো ব্যবস্থা করতে পারে যে সব মানুষকে দা~ দারিদ্রের হারের আহ থেকে বের করে নিয়ে এসে আহ আমাদের যে minimum যে একটা , ইয়ে লাগে .

ওটাই কমে যাবে। পাশাপাশি হচ্ছে আমাদের স্কুল, কলেজ, varsity এবং বাকি সব office টফিস এও হচ্ছে আমরা যদি এইগুলা নিয়ে counselling করতে পারি। যে ওদেরকে এগুলা নিয়ে হচ্ছে বলা যে এই জিনিসটা থেকে বের হয়ে আসা আমার office এর যদি এরকম আমি আমার আহ practice থাকে তাহলে আমার মনে হয় যে এই জিনিসগুলা কমে আসতে পারে। হ্যাঁ অবশ্যই। এগুলাতো কমানোটা এখন একদম মানে আমাদের জন্য এখন false কাজ হয়েগেছে। কারণ দেখা যাচ্ছে যে জিনিসপত্রের দামের মানে আপনি যেটা বললেন একটার পরে একটা কিন্তু এটা একটা চক্রাকারে আসে ব্যাপারগুলা। প্রথমত হচ্ছে মানুষজনের বেতনের টাকায় তারা চলতে পারছে না। হ্যাঁ চাকরি যখন তারা করছে। এ কারণে তারা বিভিন্ন দুর্নীতির অবলম্বন নিচ্ছে। ঘুষ খাচ্ছে বা সরকারি,

আহ আর অর্থের দাম কমে যাচ্ছে, হ্যাঁ দ্রব্যমূল্যের দাম বাড়ছে। so এখন এই কারণে যেটা হচ্ছে যে জিনিসপত্রের দাম ও মানে একদম হু হু করে বাড়ছে। পাশাপাশি জিনিসপত্রের দাম যে বাড়ছে এখানেও কিন্তু দুর্নীতি। কোনো!

কিছুর যখন এই মানে মজুত করে

দেখে যে ওটার দাম বেড়ে যেছে তখন গিয়ে ওরা জিনিসগুলা বাজারজাত করা শুরু করে। এই জিনিসটাই কিন্তু আমাদের সরকার প্রধান কিন্তু এটা নিয়ে al~ already কাজ করা শুরু করে দিয়েছে। আমাদের সরকার প্রধান যে প্রত্যেক ভুমিহীন গৃহহীন, পরিবারকে আমরা ঘর করে দিচ্ছি। আমাদের কথা ছিল প্রত্যেক ঘরে ঘরে আমরা আলো জ্বালাবো সেটাও আমরা পেরেছি। আরো বলছেন যে দেশের মধ্যে দারিদ্রের হার অনেক কমিয়ে আনা হয়েছে। তবে corona মহামারী, ও Russia Ukraine এর যুদ্ধ না হলে এই হার আরো তিন থেকে চার শতাংশ কমিয়ে আনা সম্ভব হতো। তার মানে

আমরা যেটা নিয়ে চেষ্টা করছিএটা কিন্তু ও~ও~ও আমাদের সরকার প্রধান already এইগুলা নিয়ে কাজ করছে এবং উনি আরো বলছেন যে খুঁজো ঋণের বোঝা থেকে মানুষকে আহ মুক্ত করছে আমেলীগের সরকার। দেশের কোথাও কী দুর্নীতি হচ্ছে সে তথ্য দিতেও জাতীয় সংসদে আহ্বান জানানো হয়েছে। কাজে শুধু মুখে দুর্নীতির কথা বললেই হবে না, সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দিলে সরকার ব্যবস্থা নেবে। কিন্তু এ~ এখন এমন লোকদের কাছে আসলে দুর্নীতির কথা শুনতে হচ্ছে যারা নিজেরাই দুর্নীতিগ্রস্থ এবং তাদের আমলে Bangladesh দুর্নীতিতে পাঁচবার বিশ্ব champion হয়েছে।

এই ধরণের কথা আসলে আমরা শুনতে পাচ্ছি আমাদের সংকার সরকার প্রধান থেকেই। আহ মানে

না ওইটাই। উনি যেহেতু এই ব্যাপারে already উনি জানেন তার মানে উনি এটা নিয়ে কাজ করছেন। অবশ্যই, উনি তো অবশ্যই জানবেন। পাশাপাশি এটাও কিন্তু সত্যি যে Ukraine Russia র যুদ্ধের যে ঘটনা এটার কারণে কিন্তু আসলে আমাদের মানে, আমাদের দ্রব্যমূল্যের দাম থেকে শুরু করে সব কিছুর দামে একটা ব্যাপক প্রভাব পড়েছে। পাশাপাশি corona মহামারী তো আমরা দেখালামই। corona মহামারীর সময়ও মানুষজন অনেক কষ্ট করেছে । তারা না খেয়ে ছিল, দ্রব্যমূল্য নিয়ে বেশি হয়েছে। even আমার একটি ইসের কথা মনে পরে যে একবার mask এরও syndicate হয়েছিল যে যখন CORONA প্রথম দিকে আসে। mask ও দোকানিরা stock করে রেখেছিলো যেন

এইটা একদম একটা আহ মানে খবুই একটা আহ!

না হলে মানুষের প্রাণহানি হতে পারে, মানুষ মারা যেতে পারে। মানুষের জন্য এটা প্রচুর জরুরি একটা জিনিস ছিল। ওটা নিয়ে মানুষ ব্যবসার মতো করে এটা,

এত বড়ো বিপদেও যদি মানুষ সেখানেও যদি ব্যবসা নিয়ে আসে বা দুর্নীতি নিয়ে আসে এটা আসলে কোনো দেশের জন্যই কাম্য না। কোনো দেশ বা কোনো মানে কোনো সভ্যতার জন্যই এই ধরণের দুর্নীতি আসলে কাম্য না।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

বলেছেন যে তাকে জানালে সে এটা নিয়ে কাজ নিবে সে কাজ করবে। তাহলে অবশ্যই আমাদের হচ্ছে উচিত যে এগুলা নিয়ে এখন এগুলাকে হচ্ছে, বাহবা না দিয়ে এগুলার বিরুদ্ধে দাঁড়ানো। আসলে যে আমারও সেটাই মনে হয় যে এইসব কিছু মিলে আমরা যদি একসাথে এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি তাহলে আমাদের সবাই মিলেই আমরা বিশ্ব মন্দা মোকাবিলা করতে পারবো। আহ আর পাশাপাশি যে আমাদের দেশে যে এখন একটা ক্ষুদ্র ঋণের বোঝা আছে মানুষের মধ্যে সেটাও সরকার চেষ্টা করছে এ বোঝা থেকে তাদেরকে মুক্তি দেওয়া। কোথায় কী দুর্নীতি হচ্ছে , বা যাতে সব সে তথ্য দিয়েও আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে সে আমরা যেন জাতীয় সংসদে আহ্বান জানাতে পারি। না সেইটাই। দেখা যাচ্ছে যে এইসব মানুষগুলাই হচ্ছে যারা দুর্নীতি করছে তারা এসব গরিব মানুষের আহ কিন্তু গরিব মানুষদেরকে ঋণ দিয়ে এবং তাদের এই ঋণের ব্যবসা করতে গিয়ে

করে হ্যাঁ, তারা দেখা যাচ্ছে গরিব মানুষগুলার এই ক্ষুদ্র ঋণের মানে এই চাপটা না নিতে পেরে এবং এই যে পরিমান সুদ নেওয়া হয় এই সুদ ফেরত দিতে গিয়ে তাদের ঘরবাড়ি বিক্রি কর~ করে এলাকা ছেড়ে আ চলে যেতে হচ্ছে বা অনেকে অনেকে তো আত্মহত্যাও করছে এই এই চাপে এসে। কিন্তু এই গরিব মানুষে এইসব গরিব মানুষের টাকা দিয়েই বিদেশে নাম থাম

এবং এই টাকা তো আসলে গরিবের রক্তের কামানো টাকা। এটায় এটা আসলে এখন এটাই একদম পুরা বাস্তবতা হয়েগেছে। যে উন্নতি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 আরো চায় আরো চায় এবং এটা করতে গিয়ে যাদের দরকার তাদেরকে তারা হচ্ছে তাদের সাথে দুর্নীতি করেই তারা গরিবদেরকে আরো গরিব করছে এবং নিজেরা আসলে বড়োলোক হয়েই যাচ্ছে। সেইটাই। এখন এই বৈষম্যটা যতদিন না পর্যন্ত আমরা দূর করতে না পারবো আমাদের মানে সমাজ থেকে ততোদিন পর্যন্ত এই দুর্নীতিও দূর করা আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠবে না আসলে। তো এই দুর্নীতির থামানোর জন্য আমাদের সবাইকেই একসাথে জোরদার হতে হবে। যেন কোথাও কোনো দুর্নীতি দেখলে আমরা আমাদের মানে পক্ষ থেকে যতটুকু করা সম্ভব সেটাকে আটকানোর চেষ্টা করি, সেই চেষ্টাটা আর কি আমাদের নিজেদের থেকে করতে হবে।

আপু। তাহলে আজকে হচ্ছে এ আর কথা না বলি । হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আজকের মতো তাহলে আমরা শেষ করি। ভালো থাকবেন মুসাররদ্ । okay ।

কে, সোনু? হ্যাঁ হ্যাঁ আমি বলছি ও হ্যাঁ, সোনু বল বলছি মিতা বাড়িতে নেই না?

ও আচ্ছা, আরে নাগো তোমার সাথেই আমার দরকার, বলছি কি তুমি দার্জিলিং গেছিলে, বলেছিলে না আমাকে? হ্যাঁ, গিয়েছিলাম সেই school life এ, এখন এত, অনেকদিন হয়ে গেল রে. তো বলছি শোনো না আমরা বন্ধুরা মিলে তো দার্জিলিং যাব, কিন্তু বুঝতে পারছি না route টা, মানে তোমরা কিভাবে যদিও অনেকদিন আগে গিয়েছিলে, একটু বলবে গো? আমি~ আমরাতো এখান থেকে বারো তেরো জন মিলে গিয়েছিলাম, new জলপাইগুড়ির station এ গিয়ে নামলাম.

new জলপাইগুড়ি express এই গিয়েছিলাম.

হ্যাঁ? তা ওখানে গিয়ে উম নামলাম, নাম্বার পর ওখানে ছোট ছোট bus আছে, TATA র, জানিস?

হ্যাঁ? TATA company র ছোট ছোট bus আছে ওখানে চৌদ্দজন পনেরো জনের বেশি নেয় না.

এখন কিভাবে ও~ transport এর ব্যাপার হয়েছে, আর না হলে জংগা jeep আছে,

হ্যাঁ অ নিয়ে ওর ওখান থেকে ওগুলোকে book করতে হয় বা ticket কেটে উঠতে হয়, উঠলে এইবারে ওরা আস্তে আস্তে ওর~ অ ওই bus গুলো খুব সুন্দর মানে যায়, খুব বা~ খুব যে বেশি জোরে যায়, তা না, কিন্তু খুব ভালো যায়, ওইগুলো দিয়ে ওই তোর জায়গা মতন তোকে নামিয়ে দেবে.

থাকতে কিন্তু hotel কিংবা আ অ্যাঁ ইয়ে book করে রাখতে হয়. ও, তা ধরো আমি তো online এ book করব, আমরা বন্ধুরা যারা যাচ্ছি, এবার ধরো online এ book করার সময়, আমাকে একটা কথা বলো যে তোমরা কোন সময় গিয়েছিলে? মানে কু~ বছরের কোন সময়টা গিয়েছিলে? অ্যাঁ আম~ আমি তো গিয়েছিলাম এই June, July এরকম সময় গিয়েছিলাম.

বৃষ্টিও পেয়েছি, ভালো বৃষ্টি পেয়েছি.

আচ্ছা বরফ পাওনি, তো আমরা ভাবছি February তে যাব, February তে কি বরফ পাবো গো? হ্যাঁ, আমার মনে হয় পেয়ে যাবি.

সুন্দর~, আমরা খুবই সুন্দর কাঞ্চনজঙ্ঘার একদম চুড়াটা যেটা দেখা যায় মহল থেকে

সেই জায়গাটা থে~ হ্যাঁ আমরা খুব সুন্দর দেখতে পেয়েছি ওটা, একদম পরিষ্কার, fresh দেখতে পেয়েছি. ও তোমরা তার মানে কালিম্পং এর দিকটা গিয়েছিলে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা অনেক জায়গায় ঘুরেওছি, গ্যাংটক, তারপরে পরপর প~ কি পরেশনাথের মন্দির বলে নাকি, পরশুর~ পরেশনাথের মন্দিরই বোধহয়. আ ও ওখানে ওই গিয়েছিলাম, বেশ সুন্দর রাস্তা, ছোট ছোট ছোট ছোট নুড়ি দেওয়া খুব সুন্দর রাস্তা, আর খুব~, মানে এটা খুব ভালো. তারপর তেনজিং নরগে একটা stadium, তেনজিং নরগে অ্যাঁ যেখান থেকে ও আ পাহাড়ে উঠেছিল, সেইসব জায়গাগুলো খুব সুন্দর সাজানো. তো ওখানে আর একটা কথা বল যে, budget কি করা যায় বলোতো? মানে আমি বুঝতে পারছি না, দেখো আমাদের hotel টাতো আমরা আগে থেকেই বুঝে যাব book করার সময় যে কি রকম লাগতে পারে,

ভাড়া পাওয়া যায়, guest house ও ভাড়া পাওয়া যায়.

ও বাবা! আগে আমরা যখন গিয়েছিলাম, তখনতো আমরা এর উম প্রায় আহ পনেরো ষোলো বছরের বেশি হয়ে গেল আমি গেছি, তখনই গেছে অ্যাঁ দেড় হাজার, দু’হাজার টাকা হাতে নিয়ে গেছি, আমরা একদম হেসে খেলে খেয়েছি দিয়েছি

গাড়ি ভাড়া, তেমনি তোর সব কিছুই বেড়ে গেছে না! হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর তুমি আমাকে আর একট~

করেছি, আমরা বাড়ির লোকের জন্য তোর, মানে ছোটছাট উব~ উলের জিনিস, চাদর, তারপরে নানান রকমের ব্যা~ এক~ একটা তো আমি বা~ bag এনেছিলাম, খুব সুন্দর bag টা

সেটাতে fold উম chain~ chain ঘুরিয়ে ঘুরিয়ে করা যায়, ওগুলো খুব সস্তা তে পেয়েছিলাম জানিস? ও, আর এখন কি ওগুলো পাওয়া যাবে কিনা তাও তো জানিনা

দামের উম অ্যাঁ ফারাক হয়ে গেছে না, যার জন্য এখন বলাটাই মুশকিল ও, তুমি আমার বলেছিলে যে মনে আছে যে তুমি ওখানেই বোধহয় ফুল তুলতে গিয়ে সেই খারা পথ থেকে

সব থেকে~ সব থেকে সুন্দর হচ্ছে যে নিচ থেকে যে ঘুরতে ঘুরতে গাড়িটা যাচ্ছে না,

অ্যাঁ দারুন, দারুন, আর ওদের না পায়খানা, bathroom, কলতলা কিছু বাদ নেই যেখানে গোলাপ গাছের চা~ অ্যাঁ গোলাপ গাছে গোলাপ হয়নি,

না, ম~ মোটামুটি অ, আরে জংলি গাছ, জংলি গোলাপ গুলোকেতো হাত দিতেই তুমি পারো, কিন্তু ওই এমনই এমনই ধারে হয়ে থাকে যে ওই~ ওইটা পারতে গিয়েই আমি হুরমুর করে নিচের দিকে পড়েছি. ও বাবা গো! তারপরে, মানে তাহলে তো . তোমরা তো বললে যে বৃষ্টি সৃষ্টি হয়েছিল, তার জন্যই

সেটার ভেতরে মাঝে মাঝেই মেঘ দেখা যেত, মনে হচ্ছে যেন মেঘটাকে হাত দিতে পারব.

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা খুব সুন্দর জায়গায় ছিলাম.

আমাদের সঙ্গে একজন বয়স্ক ছিল, ওরতো শ্বাসকষ্ট হয়েছিল oxygen পাছিল না বলে ওরে বাবা! তাহলে বয়স্ক তয়স্ক নিয়ে গেলে এক ঝামেলা, যদিও আমাদের group এ

বয়স্কদের নিয়ে গেলে একটু risk আছে, তারপরে জল~ খাবার জল, ওদে~ ওখানে কিন্তু খাবার জলের খুব ক~ সমস্যা, কেননা খাবার জলটাই আছে ওদের, মানে চারটে, সাড়ে চারটে নাগাদ ওরকম, অ্যাঁ pipe এর মধ্য দিয়ে আমাদের হ~ hotel এ আসতো, আমরা যে guest house এ ছিলাম আসতো সেই জল, সেই জলটাকে ওরা আবার store করতো, আর কনকন করছে জল একদম, ওইটা নাকি

বাবা! তো অত সকালে কি ঠান্ডা জলেই চান করতে তোমরা? ও দূর, ওই যা, কোথায় গরম জল, সে কার কাছ থেকে চাইতে যাব? আমি চারটে, সাড়ে চারটে নাগাদ ওই জলেই বেশ খানিকক্ষণ চান তান

হ্যাঁ, গায় sweater ময়টার পড়ে, একদম তারপর বেরিয়ে পরতাম.

হ্যাঁ মিরিক কিন্তু shooting spot. ও, হ্যাঁ আমি শুনেছি ওখানে প্রচুর cinema র

সালমান খানের অ ওই যে~ সালমান খান আর আ সালমান খানের ন~ প্রথম যে বইটা, অ্যাঁ ওই বইটাই পুরো মিরিক থেকে তোলা, তারপরে অ্যাঁ ও শ্রীদেবীর আ~ আমরা যেদিনকে গিয়েছিলে, তার ঠিক তিন দিন আগে শ্রীদেবী আর এ অ জিতেন্দ্র ওখান থেকে shooting করে বেরিয়ে এলো. ইস! তোমরা দেখতে পেলে না. আমাদের খুব কপাল খারাপ, হ্যাঁ আমরা দেখতে পেলাম না, অ আমাদের হ~ যেখানে গিয়েও আমরা ওখানে মিরিকে hotel এ একদিন ছিলাম, ওখানে hotel এর মালিক বলছে, ইস আপনারা যদি আর একটা দুটো দিন আগে আসতেন না, ওদের সাথে দেখা হয়ে যেত তো ওরা কি ওই hotel এই উঠেছিল নাকি?

ওরা কি ওই hotel এই উঠেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওই hotel এ উঠেছিল, মেরীকে ওইটাই একটা বড় অ hotel আছে, আর hotel তা এত সুন্দর ফুল দিয়ে সাজানো না মানে পুরো ফুল গাছ. বাবা! তা তুমি ফুলের নিয়ে নিয়ে আসতে পারতেগো কটা এত সুন্দর গাছ যখন. আরে ওই সময় আমরা যখন গেছি তখন তোদের মতন এত mobile আমাদের হাতে ছিল না তো,

হ্যাঁ, একটা যে অ ওই still photograph ফও ম~ camera ছিল একটা এই, still কয়~ camera দিয়েই কিছু কিছু photo তোলা, ওই চারজন পাঁচজন করে করে এক একটা group করে করে photo তোলা, এর পাশে দাঁড়িয়ে, এর পাশে দাঁড়িয়ে, ওর পাশে, তোদের মতন তো এত mobile ফোবাইল আমাদের ছিল না তখন.

অ্যাঁ mobile থাকলে~ থাকলে তবুও তার mobile এর মধ্যে নয় বাবা করে নিলাম, আমাদের তো এত তখন, এত আমরা smart ছিলাম না, এত আমাদের হাতে দেওয়াও হতো না. তো তোমরা যখন গিয়েছিলে, তখন তোমরা বললে এরম খরচা হয়েছিল, আমি তো বুঝতে পারছি না যে কত টাকা হাত খরচায় নিয়ে যাওয়া উচিত, আবার দেখো

এখন মনে হয়, পা~ আহ, সবকিছু মিলিয়ে আমার মনে হয় পাঁচ হাজার টাকার কাছাকাছি লাগবে, কারণ ওখানকার এখন market purchase কেমন বুঝতে পারছি না, তারপরে কিরকম ভাবে train ভাড়া বেড়েছে বা ও~ ওখান থেকে আবার যে ছোট bus গুলো আছে সেগুলো, toy train সরবার ইচ্ছে হলো তোদের